একটির উপরে বোর্ড লেখা গ্লসেরা অন্যটিতে হিন্ডওয়্যার কিচেন এন্টারপ্রাইজ লেখা।

ছবিটিতে খুঁটির সায়া পড়ছে নীচে একটু দূরে গাসপালা দেখা যাচ্ছে।

মেয়েদের সাজগোজের জিনিসপত্র দেখা যাচ্ছে।

এটি একটি ট্রেন -এর স্টেশন যেখানে শানচাপরা লেখা।

এবং গাছপালা রয়েছে গরুও দেখা যাচ্ছে।

একজন বসে আছে লোক চারজন হাট হেঁটে হেঁটে গল্প করছে দুটি চেয়ার দেখা যাচ্ছে।

উপরে নীল আকাশ দেখা যাচ্ছে নীচে বন্ধন ব্যাঙ্ক দেখা যাচ্ছে।

ফ্যান রাখা আছে বেসিন রয়েসে।

এটি একটি সাপা মেশিন যেখানে কাগজ ছাপা হয় বের হয়ে আসছে লাল রংয়ের একটি সুইচ দেখতে পাচ্ছি।

একটা নীচে কাগজ ফেলা আসে সামনে একটি খুঁটি দেখতে পাচ্ছি।

বালির স্তূপ দেখা যাচ্ছে পাশে বড় একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

এটি একটি পার্ক যেখানে বিভিন্ন ধরনের খেলনার জিনিসপত্র রয়েছে।

পাশে রাস্তা দেকা যাচ্ছে একটু দূরে সাদা রঙের একটি ঘর--

বসার চেয়ার রয়েছে একজন লোক ফোন করচে অন্য একজন লোকের হাত দেখা যায়।

এ রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে অনেকগুলো ফুল রয়েসে ।

গাস দেখা যাচ্ছে এবং টোটো রিক্সা ওদিক থেকে আসছে।